চারদিক টাই চেয়ে থাকতে কি রকম মজা লাগছে পদ্ম কুঁড়ির মতো ভোটটা যেন ফুটছে একটু একটু করে আবির মাখা পা ভিজিয়ে সকালটা যেন পেঁপে গাছের মাথায় ঘরের চালে খিরকি দলের গা ঘেঁসে সোনা যেন গলে গলে পড়ছে ঝুরঝুর করে দুটো শালিক পাখি ফুরুক ফুরুক করে উঠোনে এসে নামল হঠাৎ মনটা একটু উষ্ক করে উঠল যেন কুমুর ছুটির পরেই পরীক্ষা, পড়াশোনায় হঠাৎ যেন কেমন ভাটা পড়েছে বাড়িতেও একটু সুখ নেই হাজার রকম দুঃখ বাবার মুখের দিকেও আর তাকানো যায় না আজকাল এর মধ্যেও বাবা কবার ঘুরে এসেছে কলকাতায়, চাকরি হয়নি এক এক করে তিনটি তাল একটা মস্ত তেতুল গাছ বিক্রি হয়ে গেছে এর মধ্যেই ডাঙ্গার দশ কাটা আলু জমিটাও বাঁধাকপির সেই রকম কানাঘুষা শুনেছে কুমু মাকে জিজ্ঞেস করতে এখন কেমন যেন লজ্জা করে চোখ থেকে জল আসে তার জন্যে রাখা আছে একটু আলু ভাতে আর পেঁয়াজ ।একদিন কাঁচা লঙ্কা কামড়ে ভাগে পড়া কোমোটো ভাত খেতে হয় কুমুকে। মুখে গন্ধ ছাড়ে বলে পেয়াজ পছন্দ নয় ওর তারপর ঝাল লঙ্কা খেলেও বুকের ভিতর জমা কান্নাটা চোখের উপর বেরিয়ে আসলেও কেউ বুঝতে পারে না সব অবশ্য খুব খিদে পেলেও মাকে কিছু জানাতে চায় না কুমু কোথাও না কোথাও সরে পড়ে তারপর কোথাও কামরাঙা কোথাও পেয়ারা ডাঁশা পেঁপে এইসব খেয়ে পেট ভরিয়ে আসে কেমন আছিস ভাই?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 আমিও যথেষ্ট ভালো আছি, খবর টবর কি? খবর টবর বলতে এই চলছে মোটামুটি সারাদিন

আমারও ওই, মোটামুটি চলছে, শরীর কেমন আছে? শরীর আপাতত ভালই আছে, তোমার শরীর কেমন আছে?

তো তারপরে warm up করার পরেতে তারপরে আমাকে বলল আহ ওই আহ mountain climber মানে হাত টা পেতে যেরম plank করি না?

ও আচ্ছা বুঝলাম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 ও তো এই দু minute করে total হল তিনটে set খুব কষ্ট হয়েছে হম তারপরে তে, আহ হল আহ ওই ডন মারতে বলছিল আর কি। বুকডন,

তো সেটাও হল, তারপরে আহ আমাদের আহ ঘরের মধ্যে ডাকল, ডেকে বলল, আহ লাফাতে উ~ আহ উঠবস করতে করতে লাফাতে বলল,

হম

তা কতজন এসেছিল? উম ভিড় হচ্ছে খুব আহ আমি তো বাইরে করছি আমি কাতার আরো কয়েকজন বাইরে করছি রাজ্জাক আসছে?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

ওদের হয়তো খেলা চলছে ঐজন্য আসছে না হতে পারে আর তুই সেদিন ওই সাইফ এর সাথে ওই বল মারছিলিস যে, কি ব্যাপার? ওটা আমাদের মাঠে তো রাতের বেলা খেলা হয়, মানে ওই বিকালে আসি খেলতে তা সেরিব ও আসলো এবার আমি বললাম একটু practice করবো, তাই ওর ball মারছিলাম ও ভালোই তবে ball মারা আরো অনেক ভালো করতে হবে

আজকে তো বিকেলে মাঠে গেছিলাম আবার ওই বাচ্ছাদের coaching করাতে কতোজ~ কতজন হলো? আজকের হয়েছে total ন জন এই আট জন আর আয়ান গিয়েছিলো?

ও আর কাল practice যাবে না কি?

আচ্ছা

না আমি শনিবার থেকে যাবো একেবারে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

এইচ~ HDFC

না না bank এ চাকরি ওই একজন বলে রেখেছে

তা ওনাকে উম ভাবছি যে ওনার মানে একজনে যোগাযোগ করিয়ে দিয়েছিলো শুধু phone করে ওনার নামটা বলতে হবে তা ভাবছি যে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত যদি না কিচ্ছু হয়, মেলভিন বা সত্যজিৎ যদি না কিছু করে তাহলে ওই পনেরো তারিখে ওরা phone করবো phone করে চাকরিটা নিয়ে নিই নিয়ে নে সমস্যা তো কিছু নেই দ্যাখ তুই একটা কাজ করতে পারিস, ওই কাজ ধরে করলি বেশ কিছুদিন কাজকর্ম করার পড়েতে তুই কিছু টাকা পয়সাওতো পেয়ে জাবি তাইনা?

তো টাকা পয়সা পেয়ে গেলে তোরও সুবিধা হয় তখন সমস্যা তো কিছু নেই হম আমি ওটাই ভাবছি চাকরিটা নিয়েই নিই দেখি যদি বলেছে এবার যদি হয়ে যায় তাহলে চাকরিটা নিয়ে নিই বেকার বাড়িরও ও অবস্থাও ভালো নয় মার শরীর দিনকারদিন অবনতি হচ্ছে হ্যাঁ আর কুন্তল দাড় সাথে কথা বলেছিলিস আজকে? না phone করবো বলে উম বার হলাম, তারপর একদম ভুলে গেলাম রাতের দিকে phone করবো রাতের দিকে মনে করে phone করবি ওকে ঠিক আছে কথা বলবি এখন নয় বলতে হবে এখন সবে পাঁচ minute দশ second হয়েছে হ্যাঁ রাতের দিকে phone করবো নটা সাড়ে নটার দিকে মাটি ফাটি দিয়ে হ্যাঁ লোকটার কি হয়েছিল? ও একটা মহিলা

মানে মনে হয় stroke হয়েছিল যতসম্ভব মেয়ের বাড়ি গিয়েছিলো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

দু দিন না তিন দিন আমি অত জানিনা হটাৎ সকালে শুনছি মারা গিয়েছে এই ব্যাপার আমি অত জিজ্ঞাসাও করিনি পাশে পাড়া তা সকালে মারা গেছে আর এতক্ষন পরে মাটি দিতে জাবি?

ও যাইহোক আর এমনি বাকি খবর কি? পড়তে যাচ্ছিস? উম গত শনিবার তো দিদির বাড়ি ছিলাম পড়তে যাওয়া হয়নি কালকে পড়া আছে পড়তে যাবো

তোমার জানা কেউ আছে যে competetive পড়বে master খুঁজছে হ্যাঁ সেই অর্থে দেখতে হবে দ্যাখো তো ওই আমরা তিনজনা পড়ি এবার উনি অনেক দূর থেকে আসে বলে আর দুজন দ্যাখো না বলছে অনেকদিন থেকে যদি হয় আচ্ছা দেখছি যদি পাই জানাবো এখন আর তুই সেই বললি সেই কাঠের দোকান দিবি সেটার কি হলো সে loan কোথায় loan নেই ওই দু lakh পচাঁত্তর হাজার টাকা দেবে ওতে কি হবে?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

তা হোয়াটস্যাপে hi লিখে পাঠালাম তারপরে কুড়ি ওই মানে যেসব আহ list থাকে না একটা দিয়ে দিলো list এই এই করতে হবে এই করতে হবে ওর কি কি product সেইগুলো দিয়ে দিলো তারপরেই লিখলো নাম E mail ID কোথায় বাড়ি ওই location ওটা লিখে পাঠাও আর mobile number

আমি লিখে পাঠালাম এখনো contact করেনি সিন্ধুকের ব্যাপারটা আমি তোকে বোঝাই শোন বলো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

তারমধ্যে সেই আহ রান্না করার তেল থেকে শুরু করে তোর আহ Bathroom পরিষ্কার করার acid সমস্ত কিছু আছে আর কি তো তাতে ওদের কাজটা যেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে যে আহ ফ্লিপকার্ট, আমাজন এই সমস্ত জায়গায় তো বিক্রি হয় জিনিসপত্র গুলো

তো সেখানে বিক্রি করতে গেলে ওকে অনেক টাকা লোককে দিতে হয়, মানে ওই ফ্লিপকার্ট আমাজন এদের দিতে হয় আরকি হম তো ও চাইছে

Order মানে দোকান ধরে আনবো তাইতো?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

হম তো ও হচ্ছে ওই দোকানে আহ দেড়শো টাকায় বিক্রি করবে এবার যে টাকাটা পাবে আশি টাকা ও তোকে বললো বাকি সত্তর টাকা তোর পেরেছিস?

আচ্ছা তো এই ওদের ব্যাপার তা ছাড়াও ওরা ওই তার জন্য যা যা ওদের আহ ধরে ওই যে প্রচার টোচার করতে হয় সেই সমস্ত কিছুর জিনিসপত্র ওরাই দেবে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 তো তন্ময়ের সাথে তারপরে হয়েছে না না তন্ময়ের কথা হয়নি phone করবো মনে থাকে না করবো বলে এ হয় আমি বলি একটু পর করছি আর মনে থাকে না করা হয় না তন্ময়ের সাথে শেষ কথা কি হয়েছিল?

মেলভিন বলছে যে আবুল, আমি বলি হ্যাঁ বলছে মুম্বাইয়ে ওই যে income tax এর team টার কথা বলেছিলাম ওই team টা উম বললো ওরা থাকা খাওয়া দেবে না ওরা interest আমি বলি কেন trial আমি trial দিতে হবে না কি? বলে না না trial দিতে হবে না কিন্তু ওরা থাকা খাওয়া দেবে না, আমি বলি salary কত? বলে চার হাজার থেকে দশ হাজার এবার perform এর মধ্যে performance এর উম এতে ওপরে হবে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

কাশ্মীর league বলে এপ্রিলে মার্চ থেকে আবার এপ্রিল হয়ে গেলো?

হবে মার্চে academy open হবে

ওই মার্চে মানে trial ফায়াল এইসব হয়তো শুরু হবে মার্চে আচ্ছা তো কাশ্মীর league এর ও trial দিতে হবে না তো?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

I league send mission এ কথা বললাম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

বলতে পারতিস যে experience নেই experience করার জন্যতো ঢুকতে হবে সেই সময় যদি লোকে experience চায় তাহলে আর কি করে হবে আর কি বলবো আর ইউনাইটেড স্পোর্টস তো এপারে উম হু শব্দে player সই করাচ্ছে, দুজনা সই করিয়েছে একজনার ষাট লক্ষ টাকা দিয়ে আর একজনার চল্লিশ লক্ষ

ওর side বলছে transfer উম য়ে C

market দ্যাখাচ্ছে আট লক্ষ আর ওর চল্লিশ লক্ষ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 সেটাই তো আমি ভাবছি আমার টাকা নিয়ে কতদিন ঘোড়ায় ওরা এতো টাকা কি করে খরচা করছে আমি সেটাই ভেবে পাচ্ছিনা কি করে বলবো? আচ্ছা একটা জিনিস আমি বলবো বলবো ভুলে যাই port আমি ধরো port লিখে পাঠালাম hello

Port port আমি sim port করবোনা, তাও আমি ইচ্ছা করে company র উম জিও number এ port লিখে পাঠালাম number টা দিলাম SMS চলে আসলো port আমি কিন্তু port করবোনা, ওতে সমস্যা হবে কোনো?

আমি শুধু ওটা লিখে পাঠিয়েছি ওরা phone করবে আমায় গালাগা~ উল্টোপাল্টা বলবো খিস্তি মারবো কেন? ও শুধু শুধু করবিনা

সবের ই ভাই আমি তো ভোডাফোন করেছি ভোডাফোনেতেও একই অবস্থা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

আর customer care এ phone করেছি কথা বলছি ওই একই কথা বলছে, আমি তাহলে আপনার senior কে আছে তার কাছে দিন, বলে একই কথা বলবে same যা system আছে সেটাই বলবে তাহলে এই তাহলে গালাগালি টা আপনার করবো? আপনার sinior কে দিন senior কে একটু গালাগালি করি খিস্তি মারবো বলে এরম ভাবে এ কোনো নিয়ম নেই দোবো না তাহলে আপনি দিন আমি কথা বলবো এমনি তারপরে কথা বলছি বলতে বলতে বলি আম্বানির কাছে দিন আম্বানির কাছে ঐটা যেই বলেছি phone কেটে দিয়েছে ভালো যাকগে এর মধ্যে এই এইখানে তে গালাগালের কথা বেশি বলা উচিত নয় ঠিক আছে এখানে ওরা বলেছে যাতে গালাগালি না দেওয়া হয় অন্য topic এ কথা বলি আচ্ছা পঞ্চু sir এর খবর কি? পঞ্চু sir এর খবর কি আমি ঠিক বলতে পারবো না আমার তো এই দাদার এতে এই সপ্তহাহে

আর গত রোব্বা~ এই গত শনিবার দিন আহ camp এর picnic ছিল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

তা আমি ঘুমোচ্ছিলাম তখন ঐ সকালবেলা phone এসেছিলো আমি আর phone ধরিনি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 ও এ উম practice এ গেছে নাবতে যায়নি সাড়ে নটার সময় নামিয়েছে, বলে picnic করিসনে

না না ওই রবিবার রবিবার

আমিতো দেখলাম অনেক কম লোক হয়েছে